লোকটির হাতে খাতা ও পেন রয়েছে লোকটি লিখছে।

আরেকটি লোক কালো রঙের প্যান্ট এবং মাথায় টুপি এবং আকাশি রঙের জামা পরে রয়েছে।